একটি বিল্ডিং -এ কিছু অ্যাডভারটাইজমেন্ট -এর পোস্টার দেওয়া।

নীচে কার্পেট পাতা চারিদিকে লাইট দিয়ে সাজানো।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি লাল রঙের বিল্ডিং যার সামনে একটি এস_বি_আই -এর এ_টি_এম রয়েছে।

কিছু মানুষ দূরে সিঁড়িতে বসে রয়েছে এবং কিছু মানুষ সিঁড়ির উপরে উঠে হেঁটে যাচ্ছেন।

একজন ব্যক্তি সাদা রঙের জামা পরে ব্যাগ হাতে যাচ্ছেন।

অনেক মানুষ এখানে এসে মাছ কিনছেন।

টেবিল -এর ওপরে একটি ফ্যান রাখা আছে দূরে একটি টেবিল ফ্যান রয়েছে একটি চেয়ার রাখা হয়েছে।

পিছনে সারি সারি মাল জিনিসপত্র লাইট ফ্যান ইত্যাদি রাখা আছে।

এখানে বিভিন্ন ধরনের কাপড় হলুদ লাল সাদা বিভিন্ন বক্স -এ রাখা রয়েছে।

পাশে টিন -এর বাউন্ডারি ওপরে বিকেলের পরিচ্ছন্ন আকাশ।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি বিয়ে বাড়ির ডেকোরেশন ।

একজন মানুষ নীল কালারের পাঞ্জাবি পড়ে দাঁড়িয়ে আছে।

এটি একটি খোলা উন্মুক্ত মাঠ যেখানে খেলা হয়।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি হলুদ ও সবুজ কালারের বাড়ি নীচে একটি লোহার গেট ।

সামনে ওয়াল রয়েছে যেটির কালার নীল এবং পরিবেশটি বেশ শান্ত।

মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং পাশে একটি ট্রান্সমিটার আছে।

এই ছবিতে আমরা দেখতে পারছি একটি বড়ো টেবিল রাখা আছে।

টেবিল -এর এই প্রান্তে কতগুলো শিশু বসে কিছু লিখছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি এস_বি_আই -এর ব্যাংক ।

একটি বোর্ড -এ লেখা আছে এস_বি_আই ইওন ইউনো ক্যাশ এবং অনেক বাইক সাইকেল নীচে রাখা রয়েছে।

চারিদিকে সবুজ কালার -এর টিন দেওয়া এবং নীচের গ্রাউন্ড -টিও সবুজ।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি ড্যান্স সেন্টার যেটি সুন্দর করে সাজানো।

এখানে নীল রঙের লাইট দিয়ে গোলাপি নীল রঙের বেলুন দিয়ে ওপরে একটি পুতুলের ছবি দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি স্টাইল বাজার ।

ওপরে লেখা রয়েছে স্যাটিসফেকশন ইউনিসেক্স সেলুন ।

সোজা একটি রাস্তা রয়েছে দুপাশে গাছপালা দূরে বিল্ডিং অনেক।

এটি একটি গ্রাম্য পরিবেশের মতন শান্ত পরিবেশ।

কিছু লোক দাঁড়িয়ে আছে এবং পাশে একটি দোকানে একজন মহিলা বসে কিছু কাপড় দেখছেন।

এই ছবিতে আম দেখতে পারছি একজন পুরুষ গোলাপি সাদা নীল রঙের জামা পরে একটি পাহাড়ের নীচে দাঁড়িয়ে ছবি তুলছেন।

ইনি পাহাড়টিকে এক হাত দিয়ে স্পর্শ করে রেখেছেন।

পাহাড়টির নীচে অনেকগুলো পাথর টুকরো টুকরো হয়ে পড়ে আছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি সুইমিং পুল এবং দূরে কিছু বিল্ডিং ।

পাশে রয়েছে একটি কাপড়ের দোকান যেখানে লেখা আছে মহামায়া স্টোরস ।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি কাপড়ের দোকান।

একজন পুরুষ বসে মোবাইল দেখছেন।

ভিতরে অনেক রকমের কাপড় ঝোলানো রয়েছে সামনে কিছু কাপড় ঝোলানো রয়েছে।

এই ছবিতে আমরা দেখতে পারছি এটি একটি হার্ডওয়ার্স -এর দোকান।

বেশ শান্ত একটি পরিবেশ সামনে কতগুলো সাইকেল দাঁড়িয়ে আছে।

পিছনে অনেকগুলো জিনিস রাখা সামনে অনেক জিনিস রাখা আছে দু'পাশে পাইপ একপাশে প্লাইউড --

গাছের নীচেও বেশ শান্ত ঠান্ডা পরিবেশ দূরেও অনেকগুলো গাছপালা।

নীচে একটি টেবিল রয়েছে টেবিল -টি লাল এবং তার ওপরে কিছু জিনিস রাখা আছে।

অনেক চেয়ার টেবিল পাতা কিছু মানুষ বসে খাচ্ছেন এবং হোটেল -এর সামনে বেশ কয়েকটি বাইক দাঁড়িয়ে আছে।